হোয়াট কালার -এর বুলু কালার -এর এ--

গাছ আছে ঘাস আছে।

লাইট আছে বুলু কালার এর আছে। কালার এর আছে। পাগড়ি বাধা মানুষ আছে।

অনেক গুলো ইয়ে আছে লোহা আছে কালো কালার -এর ইয়ে আছে একটু বেড আছে একটা গাড়ি আছে বাস দাঁড় কা হলুদ কালার এর--

আছে অনেক গুলো লোহা আছে।

বুলু কালার এর ন্যানো প্যান্ট একটা টেবিল আছে এখানে একটা মানুষ আছে সাদা কালার এর গেঞ্জি পরে বুলু কালার এর প্যান্ট।

এটা একটা ঘর বটে টাইলস বসা আছে ওটা মনে হয় জুতা খোলা আছে সাদা কালো কালার -এর প্যান্ট বুলু কালার -এর গেঞ্জি --

কালো কালারের এর শার্ট মানুষ আছে। সাদা কালো হালকা কালো টান দিয়া আছে ।

একটা জপি আছে সাদা কালার -এর ত্রিপাল টানা একটা খাট আছে অনেকগুলো চেয়ার আছে এখানে সাদা কালার ঘর আছে লাল কালার -এর ম্যাট আছে ।

একটা চাঁদ আছে সবুজ কালার -এর আকাশ টা দেখা যাচ্ছে সাদা কালার -এর ঘর আছে তিনটা--

সাদা কালার এর ঘর আছে টাইলস লাগা আছে ।

তার কোন টাইলস বসা আছে সিসা লাগানো আছে।

এখানে ইটগুলা কালার করা আছে লাল কালার -এর সাদা কালারের --

চেয়ার এ একজন বসে সে কালো কালার এর চুল বুলু কালার এর গেঞ্জি কালো কালার এর পেন্ট হলুদ কালার এর জামা একজনের।